সামনে রয়েছে অনেকগুলি গাঁদা ফুলের গাছ।

এখানে একটি ক্যাফের ছবি দেখতে পাচ্ছি।

এই নদীটির ধারে কিছু গাছ অনেকগুলি গাছ দেখতে পাচ্ছি এবং দূরে একটি ছোট্ট পাহাড় দেখা যাচ্ছে।

কুলের দোকানের মধ্যে একটি একটিতে একটি মহিলা দোকানদার হাতে কাগজ নিয়ে কিছু তৈরি করছেন।

বাড়িটির সামনে একটি সাইকেল রয়েছে সাইকেলটি নীল রংয়ের।

কিছু আঃ লাল নীল সবুজ হলুদ এবং তার পাশে কালো হলুদ তার পাশে লাল ও সবুজ রঙের চেয়ার অনেকগুলি সাজানো রয়েছে।

দোকানটির মধ্যে একটি ফোনও আমি দেখতে পাচ্ছি এবং উপরে ছাদটি দোকানটির সেটা সাদা রং।

এই ছবিটিতে একটি লম্বা পাকা রাস্তা দেখতে পাচ্ছি।

এই ছবিতে আমি একটি স্কুলের এর ছবি দেখতে পাচ্ছি।

সেই ওষুধের দোকানের সামনে একটি টেবিল রয়েছে।

সিলিংটির মাঝখানে একটি সিলিং ফ্যানও লাগারোনো রয়েছে।